যেমনটি আমরা এখানে একটি রাতের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে--

ব্যালকনি তে একটি ব্যালকনি তে জামা কাপড় দেখতে পাওয়া যাচ্ছে এবং আশেপাশে অনেক গাছপালাও দেখতে পাওয়া যা --

চারিদিকে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে নিচে অনেক ঘাস দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় কালো কালো হয়েও ঘাস এবং পাথর দেখা যা --

দূরে রোদ কে দেখতে পাওয়া যাচ্ছে এবং কয়েকটি গাছ ও বড় বড় দেখতে পাওয়া যা --

এবং সাইড -এ অনেক চেয়ার এবং অনেক সোফা দেখতে পাওয়া যাচ্ছে।